এখানে অনেক গাছ টবের মধ্যেও আছে এবং দূরে কিছু জমি আমি দেখতে পাচ্ছি যেখানে কিছু চাষ করা হয়েছে বলে মনে হচ্ছে।

এবং দূরে আরো অনেক বাড়িঘর আছে বলে মনে হচ্ছে।

সময়টি আমার বিকেলের সময় বলে মনে হচ্ছে জায়গাটি দেখতে খুবই সুন্দর লাগছে।

ওয়ান থেকে ক্লাস ফোর অবধি আছে বলে মনে হচ্ছে বিদ্যালয়টিও বেশ বড়সর বলে মনে হচ্ছে আরো দূরে অনেক বাড়ি আছে বলে মনে হচ্ছে।

আশেপাশে আরো দোকান আছে বলে মনে হচ্ছে। এইখানে দোকানদার বসে আছেন এবং সামনে একজন ব্যক্তি বসে আছেন বলে মনে হচ্ছে।

খুবই সুন্দর ভাবে সিস্টেম হবে গাড়িটিকে ওপর করা হয়েছে এখানে একজন ভদ্রলোক কে আমি দেখতে পাচ্ছি যিনি গাড়ি পরিষ্কার করছেন।